একটা কারখানা দেখতে পাচ্ছি কারখানার সামনে কিছু লোক রয়েছে গলায় গামছা দিয়ে রয়েছে একটা গাড়ি যাচ্ছে স্কুটি টাইপের একটা চার চাকা যাচ্ছে অনেকগুলো লোক রয়েছে।

সামনে তিনটে অনেক লোক রয়েছে ভেতর দিকে বসে আছে। সামনে একটা চেয়ার রয়েছে নীল রঙের সাদা রঙের দোকানটা প্যান্ডেলের মতো করা রয়েছে।

আর কিছু দোকানে বসানো রয়েছে যে রাস্তাটা খুব পরিষ্কার আলো ঝলমল করছেঅনেক আলো লাগানো রয়েছে ।

একটা রাস্তা দেখতে পাচ্ছি কিছু লোক সেখানে হেঁটে যাচ্ছে কিছু মেয়ে ছেলে সেখান দিয়ে যাচ্ছে সাদা প্যান্ট লাল জামা পড়ে পাশে একটা বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছি আর পাশে একটা গাড়ি রয়েছে টোটো গাড়ি রয়েছে।

একটা রাস্তার মধ্যে হলুদ রংয়ের একটা জামা পরে একটা ছেলের সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। একটা গামছা পড়ে খালি গায়ে একটা ছেলে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে।